উঁ যেটার পাশে একটা সিন্দুক আছে আর যেটা আ ইস্টিল -এর সিন্দুক।

অ্যা তার পাশে তার একটু যেয়েই ঘরটা থেকে যেয়েই একটু একটা গেট পড়বে গেট --

একটা দোকান আছে দোকানে সব তিনটে দোকান আছে তিনটে দোকানে--

ধনেপাতার চাটনি দিয়া রেখেছে এবং দুটো গ্লাস রেখেছেন তার সামনে টেবিল -এর ওপরে টেবিল -টা--

গত্ত নেই বড় একটি গত্ত কিন্তু পাথরগুনো তার ওপরে চাপা পড়ে গেছে মানে গত্তটার ওপরে চাপা পড়ে গেছে ওই জন্যে একজন তার তার যে ওপরে আছে তার কাছ দিয়ে হেল্প --

টেবিল -টা পুরোটাই কাঠের আছে এবং চিয়ার -টা যেটা আছে চিয়ার -টা পুরোটাই প্লাস্টিক -এর আছে।

আরো সাইটে -এ অনেক ডানদিকে আর বাঁদিকে অনেক সাইড -এ বড়ো বড়ো গাছ ঝোপঝাড় হয়েছে জন্ম নিয়েছে।